বেশিরভাগটা এবং গোলাপ ফুলটা যেখানটায় রাখা আছে সেখানটা নীচেতে বসার জন্য জায়গা আছে।

নদীর নদীর পানিটা পাস হচ্ছে এবং সেখানে দু একজন মেন--

ট্রেন -এর টেশন -এর প্রাচীরটায় রং করা আছে যেমন ভগবা কালার -এর রং করা আছে।

তার পাশে একটা লাল পলার একটা ভোঁদাব ফুলও রাখা হোয়ে--